পার্ক -এর মাঝখানে একটি বাচ্চাদের খেলার স্লিপার রয়েছে।

স্লিপারের উপরে দুটি বাচ্চা বসে আছে।

ওপর অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে।

সেলুনের দরজাটি কাঁচের মনে হচ্ছে।

ছবিটিতে আমরা একটি জুতোর দোকান দেকতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক সবুজ রঙের গাছপালা দেখতে পাচ্ছি।

ভিতরে একটি লাল রঙের গাড়ি আছে।

গাড়ির চাকায় অনেকগুলো যন্ত্র লাগানো রয়েছে।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

উপরে কয়েকটি কারেন্টের তার দেখতে পাচ্ছি।

বিশ্রামঘরটি কমলা রঙে রং করা।

দেওয়ালটি সাদা রঙে রঙ করা।

জঙ্গলের সামোনে একটি মানুষ দাঁড়িয়ে আছে।

আমরা এখানে একটি পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

টেবিলের সামনে অনেকজন ছেলে দাঁড়িয়ে আছে।

ছবিটিতে আমরা একটি বাজার দেখতে পাচ্ছি।

ভিতরে অনেকগুলি ছোট ছোট দোকান রয়েছে।

দোকানের ভিতর অনেকগুলি ফুল দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক হলুদ রঙের ফুল দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে অনেকগুলো ফুলের টব রয়েছে।

বেলুনগুলি কমলা ও সবুস সাদা রঙে রঙিতো ।

ভিতরে অনেকগুলা নীল রঙ লাইট লাগানো আছে।

ছবিটিতে আমরা একটি পাহাড় দেখতে পাচ্ছি।

পাহাড়ের মাঝখানে একটি ছোট্ট ঝর্ণা রয়েছে।

মানুষগুলি একটি ঠাকুর নিয়ে আসতেছে।

চেয়ারের উপরে একজন লোক বসে রয়েছে।

এদিকে অনেক বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি।

ওখানের দরজাটি কাঁচের তৈরি করা।

পিছনদিকে অনেক বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি।

নদীর উপরে একটি বড় ব্রিজ রয়েছে।

বাইরেতে একটি বড় জানালা রয়েছে।

ভিতরে অনেক ছোট ছোট ফুলের গাছ দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি বাড়ির ছাদ দেখতে পাচ্ছি।

মনে হচ্ছে নতুন ঢালাই করা হচ্ছে।

সামোনের দিকে দুইটি বড়ো দরজা রয়েছে।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাছপালা দেখা যাচ্ছে ।

লোকটি সবুজ রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে।